দোকানের নীচটা খুব সুন্দর ভাবে সাজিয়েছে টাইলস দিয়ে।

একটি টেবিল রয়েছে একটি ছুরি রয়েছে।

অনেকগুলো লাইডে রাগা রয়েছে।

পুকুরের চারিদিকে মাটি দিয়ে ঘিরিয়ে রয়েছে।

একটি নদীতে অনেকগুলো মহিলা নেমে রয়েছে।

স্কুলের সামনে দুই ধারে অনেকগুলো ছোট ছোট গাছ রয়েছে।

হলের ভিতরে এ_সি লাগানো রয়েছে।

এসটেটটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে।

এই স্কুলটি সাদা রঙের রং দিয়ে সাজানো।

অনেকগুলো বাইক রয়েছে লাল রংয়ের বাইক রয়েছে সাদা রংয়ের মারুতি রয়েছে।

সাদা এবং ও আকাশী কালার দিয়ে হলটি সাজিয়েছে খুব সুন্দর।

এটি একটি বাড়ি বাড়িটি খুব সুন্দর দেখা যাচ্ছে।

সাদা রং দিয়ে বাড়িটি সাজানো বাড়িটির সামনে অনেকগুলো গাছ রয়েছে।

একটা আলমারির ভিতরে আলমারিটি খুব সুন্দর দেখা যাচ্ছে আলমারির ভিতরে যেমন ঠাকুরের ছবি আছে একটি ঘড়ি আছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মানুষ দাড়িয়ে আছে নীল কালার ড্রেস পরে।

ঘরের ভিতরে একটি টেবিলও রয়েছে।

এটি একটি রোড রোডটি খুব সুন্দর দেখা যাচ্ছে দুপাশে অনেকগুলো দোকান রয়েছে।

একটি মারুতি একটি টোটো একটি সাইকেল অনেকগুলো সাইকেল ও অনেকগুলো বাইক অনেকগুলো মারুতি যাতায়াত করতেসে এই রোডটা দিয়ে।

এটি কোনো এক ছোটো বাড়িতে একটি অনুষ্ঠান করেছে।

দোকানটি খুব সুন্দরভাবে সাজিয়েছে দোকানের বাইরে একটি ইঁট এবং অনেকগুলো জুতো পড়ে রয়েছে।

ট্রাক্টরটি খুব সুন্দ দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো লোক বসে রয়েছে।

এটি একটি হোটেল হোটেলটির নাম উত্তম হোটেল এখানে ভাত মাছ সবজি তরকারি ডাল ভাত সমস্ত কিছু পাওয়া যায়।

ইস্কুল স্কুল এর পিছনে একটি গাছ রয়েছে ইস্কুল এর সামনে একটি বাস রয়েসে ।

বাইরে একটি সুইফট ডিজায়ার গাড়ি রয়েছে।

বাড়ির উব পিছনে অনেকগুলো তালগাছ রয়েছে।